তার মধ্যে গোলাপি সবুজ লাল নীল বিভিন্ন ধরনের ফুল এখানে দেখা যাচ্ছে।

আর এই চার্চ টির সামনে বেশ কয়েকজন মানুষের ভিড়ও দেখা যাচ্ছে।

গাড়িটির পেছনে বেশ কয়েকটি গাছপালা দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে বেশ কতগুলি ফল রাখা রয়েছে দুটো তাকের মধ্যে দেখা যাচ্ছে ফল রাখা রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি খুব সুন্দর ফুল এটি একটি ডালিয়া ফুল ফুলটির রং সাদা ও লাল রঙের।

এখানে দেখা যাচ্ছে একটি বিশাল বড়ো মঠ মঠের মধ্যে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। তারা মূলত প্রতেকেই প্রায় লাল রঙের জামা পড়েছে।